একটি অসাধারণ জায়গা এবং একটি বিল্ডিং আছে এটি তার সামনে একটি ঘর আছে ঘরটির কালার হলো সাদা এবং আরেকটি পাশে বিল্ডিং আছে বিল্ডিং -টির কালার হলো সাদা এবং ব্লু ।

একটি ব্যানার লেখা এ টাঙানো আছে । তাতে কিছু লেখা আছে এবং সাইড এ গাছপালা আছে । কিছু গাছ মরে গেছে এবং অং কিছু গাছ অ্যাঁ গাছে পাতা ধরেছে খুব স--

একটি বড়ো একটা দালান দেখা যাচ্ছে উম সাইড -এ আবার গ্রিল দিয়ে ঘেরা আছে যাতে না বাচ্চা ফাচ্চা পড়ে যায় বড়ো ধেড়েগুলো পড়ে যাতে না যায় ।